তাদের বেঞ্চ - এর ওপর রোঙ বেরঙের আর্ট পেপার আঁঠা কাঁচি টেপ --

তিনটে বোট আছে যেগুলো হাঁসের মতন পুরো দেখতে এগুলো হাঁসের ডিজাইন করা।

দাঁড় করানো রয়েছে সামনে একটা বড়ো গাছ রয়েছে।

এম আব্দুল রহিম মেডিকেল কলেজ দক্ষিণ দিনাজপুরে এটা অবস্থিত।

এটা ব্রিজ এটা একটা ব্রিজ । ব্রিজ -এর নিচে অনেক দোকান একটা দোকান রয়েছে।

এটা একটা মন্দির মন্দিরের মধ্যে--

একটা গণেশ ঠাকুরের হুম মূর্তি বসানো আছে।

ওষুধ নিয়ে যায় তাদের নিজেদের জন্য।

উম একটা গাড়ি দাঁড়িয়ে রয়েচে।

তার পরনে একটা টি -শার্ট রয়েছে।

সামনে-এ সিট কভার -গুলো হচ্ছে নীল রঙের নিচের কার্পেট --

এ তার সামনে অনেক বাইক সাইকেল ।

তাদের সামনে রঙ বেরঙের আর্ট পেপার রয়েছে।

এটা ব্যাঙ্ক ব্যাঙ্ক এর সামনে প্রচুর লাইন পড়েছে।

উম সে একটা অ্যা-অ্যা জলাশয়ের মধ্যে নেবেছে মাছ ধরার জন্য।

তার ঠোঁটের রঙটা কমলা কালার এর এবং পায়ের রঙটা হলুদ রঙের।

এবং শরীরের কালার -টা কেমন ছাই ছাই রঙের।

এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি -টির সামনে চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

অ্যা পো-স্টার লাগানো আছে যেখানে লে লেখা রয়েছে বীচ নাম্বর সাতাত্তর।

সামনে একটা ট্রান্সফার্মার আছে রাস্তার ওপর একটা--

সিঁড়ির পাশে সাইকেল বাইক টোটো।

অ্যা অ্যা অ্যা বিভিন্ন উম মূর্তি এবং--